ডিস্কো তে এইখানে এইটা একটা ছোটখাটো হোটেল । হোটেল -এর অপোজিট -এ এটা একটা বাজার মতন অপোজিট -এও অনেক দোকান আছে দুটো সিলিন্ডার রাখা আছে এবং পা একটা গামলায় জল ভরা আছে হোটেল -এ

এবং আর হচ্ছে এখানে উববু একটা থাম আছে তাতে ঘড়ি দদ দেখছি ঘড়ি --

এইটা একটা খেলার মাঠ। খেলার মাঠ হওয়ায় এতে ভলিবল -এর কম্পিটিশন হচ্ছে।

আর বিশ্বকাপের ওই বিশ্ববাংলার যে ইয়ে থাকে ওইটা দেখা যাচ্ছে যার মধ্যে লোক বসে আছে দুজন দাঁড়িয়ে আছে আর এক--

যেটা চুড়িদার হোক আরে প্যা নিচে হচ্ছে ধুতি পরা আছে উনি অভিনয়টা দেখাচ্ছে এবং একটা ব--

আ-আ-আ- সব ব্লু কালার করা আছে একটা টোটো দেখছি চলে যাচ্ছে-এ- এবং বিল্ডিং -এর ওপরে সাইনবোর্ড -এ না--

দূরে-এ সুন্দর সিনারি এবং ছোট্ট একটি পাহাড় একটি বড় একটি ছোট্ট আর সবুজ-অ ঘাসে ঘাস।

উম-ম-ম- লাইট পোস্ট আছে-এ- আ-আ-র সুন্দর্য সবুজ ঘাস।

আ-আ-র আর লাল রঙের গেট টা নিচেটায় উপরেটা।